এবং এখানে একটি সেটেলাইট -ও আছে।

দুটি বড়ো বড়ো তাল গাছ দেখা যাচ্ছে ওই দিকে দূর থেকে একটি জঙ্গল দেখা যাচ্ছে আর এই দিকে একটি গাছ দেখা যাচ্ছে।

এটি একটি ব্রিজ এটি-ই এই ডান দিকে একটি ব্লু এন্ড হোয়াইট দিয়ে ঘেরাও করা এবং তারপরে ব্ল্যাক অ্যান্ড ঈয়োলো দিয়ে ঘেরাও করা একটি মানুষের হেলমেট দেখা যাচ্ছে।

একটি ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের নীচ থেকে জল গড়িয়ে পড়ছেসামনে ঘাস জলটা এসে--

এবং এখানে চারটে বড়বড় দা বাস দেখা যাচ্ছে দুরে একটি বাস দেখা যাচ্ছে একটি বাস -এর কল্যাণে লেখা সেখানে একটি লোক ওপরে উঠছে এবং টোটো টোটোতে একটা মানুষ দুটো বউ পেছনে বসে আছে এবং দুটো লোক সামনে বসে আছে এবং অনেকগুলি লোক দেখা যাচ্ছে এবং ফল বিক্রি হ --

এটি একটি চার্চ চার্চ -এ প্লাস চিহ্ন দেওয়া আছে এবং অনেকগুলি বড় বড় পাখা দেখা যাচ্ছে অনেকগুলো লোক বসে আছে যারা প্রে করার জন্য বসে আছে হয়তো।